এরা খুব সুন্দর পোজ দিয়ে একটা ছবি ও দেওয়া আছে বিগ বাজার এর নিচে বিল্ডিং -টা দেখতে ভালো এখানে মনে হচ্ছে দেখে যে অনেক লোকের আনা গোনা হয়।

নিচের অংশে ড্রয়ার রয়েছে এবং বসার জন্য যেসব চেয়ার লো রয়েছে সেখানে পাখা ফিট করা আছে উপরের অংশ থেকে সামনে বড় ধরনের আয়না আছে আয়নার ভিতর দেখা যাচ্ছে যে সিলিং -এর উপরে সবুজ কালার -এর রং করা আছে। একজন --

সে একজন ব্যাগে ব্যাগ পিঠে করে নিয়ে যাচ্ছে সামনের দিকে এগিয়ে। হয়তো তারও কিছু এখান থেকে নেওয়ার আছে।

ঝিল দেখতে পাচ্ছি। ঝিলের ওই পারে অনেক গুলো বিল্ডিং আছে। যে বিল্ডিং গুলো হয়তো অনেক তালা হতে পারে। পাঁচ তালা ছয় তালাও হতে পারে। সামনে গাছ আছে।